তার সাইড -এ অনেকগুলো জঙ্গল আছে-এ ।

এখানে লোহার এঙ্গেল থেকে বানাচ্ছে গেট গুলা-আ ।

কারহাই সব স্টিলের সামান এইখান থেকে উপলব্ধ হয়।

এইটা একটি হোটেল ।

এইখানে অনেকগুলো মেয়েরা আছে ।

জল ট্যাংকি আছে।

জল টাংকিটা অনেক পিলার থেকে বড় হয়ে গিয়েছে-এ ।